ছবিটিতে একটি রাজবাড়ি দেখা যাচ্ছে রাজ বাড়িটি বেশ পুরনো পিছনে একটি গাছ দেখা যাচ্ছে সামনে দিয়ে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্ত --

বেঞ্চের ওপরে প্লাস্টিকের গ্লাস দেওয়া রয়েছে পাশে চালের বস্তা রয়েছে টিনের ড্রাম রয়েছে অনেক জিনিসপত্র--

এই ছবিটিতে একটি কাপড়ের টেবিল দেখা যাচ্ছে | টেবিল টির উপরে কাপড় টাঙানো রয়েছে লাল কালার এর | তার ওপরে সবুজের ছিটে ফোটা দেওয়া রয়েছে।